আহ আমি দেখেছি মানে ধর আহ একটা by chance আমি ধরে নিচ্ছি সেই জিনিসটার দাম দশ হাজার টাকা ঠিক আছে বিদেশ থেকে order করছে সেটার দাম দশ হাজার টাকা তো সেটা এখানে আসতে আরো দশ হাজার টাকাটা charge লাগে যেহেতু সেটা flight এর মাধ্যমে আসে

plus তারপরে তোর ঘর অবধি আশা airport থেকে আবার ওই air port এও আসার একটা খরচা আছে তো সব খরচা মিলিয়ে double খরচা হয়ে যায় তো সুখেন বলে যে ছেলেটার কথা বলছিস সে যদি অত কম টাকায় বাদাম দিচ্ছে বা যাই দিচ্ছে ঠিক আছে তো আমার তো মনে হয় না ওটা মানে বিদেশ থেকে আনা বা marketing skill বলতে পারিস হম কিন্তু ও এরকম মানে

হম personal আমারও মনে হয় যে কোন লোককে ঠকিয়ে হম ওপরে ওঠাটা খারাপ জিনিস সে তো অবশ্যই আর দেখতে গেলে এখন বেশিরভাগ সবাই যারা পয়সা income করে তারা extra income এর যাদের সেই তাদের যে extra Income টা হয়ে থাকে ওটা বেশিরভাগ বাজে ভাবেই তারা income করে থাকে, মানে যে রাস্তা দিয়ে ওরা আহ চলাচল করে সে রাস্তাটা খুবই খারাপ রাস্তা ওই income এর রাস্তাটা একদম ওটাই

হম অসৎ পথে income করেই ওরা অনেক কিছু করে ফেলে যেমন আমাদের এখানে পাড়াতেই একজন আছে

অসৎ পথে income তো আমরাও করতে পারতাম কিন্তু করেছে কি আমাদের BPO র line এ তো অসৎ পথে income করার অনেক রাস্তা আছে আমরা কি করেছি আমরা সব সময় সৎ পথে income করেছি প্রত্যেকটা মানুষের জন্য একটা সৎ পথে income করাটাই উচিত তোর ও তো এটাই মনে হয়? হম এটাই মনে হয়, তারপরে ওই তোর ওই বন্ধুটা আরিফের কি খবর ওর নাকি breakup ট্রেকআপ হয়ে গেছে শুনলাম হম দেখ break up টা সম্পূর্ণ আলাদা জিনিস ঠিক আছে আর আমার আর ভালোও লাগেনা ওইসব ওর বিষয় নিয়ে কথা বলতে ঠিক আছে কারণ ও ওর break up করেছে patch up করেছে ও love করে আবার কি করে সেটা ওর ব্যাপার ঠিক আছে তবে এমনি বন্ধু হিসাবে আসে মিশি ভালো লাগে কোন ব্যাপার না আমার কোন problem নেই, সবার সাথে মিশতে খেলতে আমি পছন্দ করি কিন্তু এটাও একটা খারাপ জিনিস আস্তে আস্তে আমি বুঝতে পেরেছি একটু late হয়েছে বুঝতে কিন্তু আরে বললাম না একটু আগে সৎ পথে চললে অনেক কিছু face করতে হয় ঠিক আছে এটাও একটা তারমধ্যে একটা উদাহরণ

হম স্বাভাবিক ব্যাপার ও একটা ব্যবসা start করেছিল then ওটা stop হয়ে গেছে কোনভাবে ওটা ব্যাপার না ওটাও ওর ব্যাপার ও ওটা দেখছে কোন ব্যাপার না। আমরা আমাদের ব্যাপার আস্তে আস্তে সব কিছু start, করব, তুই অবশ্যই ঘুরতে যাওয়ার ব্যাপারটা একটু মাথায় রাখিস ঠিক আছে কারণ next year আমরা যে plan টা বানাচ্ছি ওটা যাতে success পায় হম ওটাতো যাওয়া হবেই ঘুরতে যাওয়া হবেই হম ওটা অবশ্যই যাতে যাওয়া হয় এবং তার সাথে সাথে যাতে আমাদের আহ মানে বাকি project গুলো success হয়

ঠিক আছে এই এই বিষয় টা এটা তো এখন দু হাজার চব্বিশএর ব্যাপার ওটা থাক এখন এটা pending থাক ওটা ওটা বিষয় না তোকে তোর সাথে অন্য একদিন কথা হবে ঠিক আছে তুই এখন তাহলে অনেক রাত হয়ে গেছে খেয়ে নি খেয়ে শুয়ে পরি good night তাহলে বুঝলি

হম চল good night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 আলহামদুলিল্লাহ্‌ ভালো আছি আপনি কেমন আছেন?

change করা হয়েছে আপনারা হয়ত জানেন যে এখন আগের মত যে PSC পরীক্ষা GSC পরীক্ষা এগুলো নাকি উঠিয়ে দেওয়া হয়েছে তো এখন নাকি শুধু পরীক্ষা হবে এরপর পর্যায়ক্রমে seven এমনকি আহ HSCHSC এইভাবে পরিক্ষাক্রমটা সাজানো হয়েছে যেটা আগের সমস্ত পরীক্ষা system থেকে সম্পূর্ণ আলাদা হ্যাঁ তারপর আহ আমাদের শিক্ষানীতিতে বড় যে সেটা হচ্ছে যে এই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 আহ পাঠ্যবই আছে সেখান থেকে কিন্তু আহ সেখানে কিন্তু ওই বিবর্তনবাদ ডারউইন এর যে মতবাদটি আছে যে বানর থেকে মানুষের উতপত্তি

আহ বাহিরের একটা সংস্কৃতিকে এখানে add করা হয়েছে তারপরে ইসলামের ইতিহাসের যে বই আছে সেখানে আপনার আহ দেখানো হয়েছে যে মুসলিম শাসন যেটা ছিল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 এবং জোরপূর্বক তারা ভারতের শাসনকার্য ছিনিয়ে নিয়েছেন এভাবে কিন্তু একটা মিথ্যা বিরূপ একটা news কিন্তু তারা এ পাঠ্যসূচির মধ্যে add করে দিয়েছে

হ্যাঁ আমরা হচ্ছে মনে করেন পুরনো যত ইতিহাস তারপরে বাংলাদেশের মানুষের যত অন্য জাতিদের আগমন বা এই যে যুদ্ধ মুদ্ধ এইগুলো তখন হয়ত আমরা ছিলাম না তো এইগুলো আমরা বই পড়ে বিভিন্ন হচ্ছে গিয়ে video clip দেখেই আমরা জানতে পারছি যে আসলে এইগুলো কি ছিল বা কি থেকে কি হইছে বা আমাদের যে ~ বড়লোকেরা আছে মানে আমাদের মুরব্বীরা তাদের থেকে শুনেই আমরা এইগুলো জানি কিন্তু এইগুলো আমরা যতটুকু বইতে পাইছি বা যতটুকু শুনতে পারছি ততটুকুই জানি এর বেশি আমরা কেউ জানিনা হ্যাঁ আপনি ঠিকই বলেছেন যে আমরা বড়দের মুখ থেকে এতদিন যা শুনে এসেছিলাম যেরকম আহ ভারতীয় উপমহাদেশে হাজী মহম্মদ শরিয়ৎ উল্লাহ্‌র একটা অবদান ছিল তিনি আহ ফরাজি আন্দলন করেছিলেন যে ফরাজি আন্দোলনের মধ্যে পরবর্তী দুদু মিয়াঁ এটার নেতৃত্ব দেন তারপর আমরা তিতুমীরের বাঁশের কেল্লা এটা নিয়েও কিন্তু আমরা পড়াশোনা করেছি তারপর আরও যারা ছিলেন আহ শরিয়ৎ তারপর আহ যারা আহ বা নবাব সলিমুল্লাহ

হ্যাঁ নবাব সিরাজউদ্দৌলা আছেন তো সিরাজ সলিমুল্লাহ উনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় এর যে জায়গাটা ওটা উনি দান করেছিলেন সেসময়ে তো তার কোনো অবদান ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উহ কোনো অবদানকে কিন্তু ওখানে বলা হচ্ছেনা বরঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় যিনি বিরধিতা করেন রবিন্দ্র নাথ ঠাকুর তিনি বলেছিলেন যে মূর্খের দেশে কেন এই বিশ্ব বিদ্যালয় এই নিয়ে অনেক বিরধিতা করেছিলেন তো তাকেই কিন্তু এখন বন্দনা করা হচ্ছে রবিন্দ্র জয়ন্তি পালন করা হয়

এতে করে কিন্তু আমাদের শিশুরা ভুল শিক্ষায় শিক্ষিত হচ্ছে বলে আমি মনে করি কেউ অনেক অনেকে অনেক কিছু করেছে অনেক অবদান আছে কিন্তু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 আহ আপনি ঠিকই বলেছেন যে শিক্ষা ব্যবস্থায় আহ যাদেরকে victim বানিয়ে দেওয়া হয়েছে তাদেরকে কোনো মূল্যায়ন করা হয় নাই আহ আর একটা বিষয় যেটা আহ পাঠ্যক্রম থেকে আগে

হত আহ বিভিন্ন এবং যে ঘটনা ছিল ঘটনা গুলি ছিল আহ খলিফাদের যে সমস্ত গুনাবলী ছিল গুনাবলী সমৃদ্ধ কথা ছিল সেগুলো কিন্তু এখন আহ বই থেকে উঠিয়ে দেওয়া হয়েছে সেখানে কিন্তু হিন্দুদের বিভিন্ন দেবদেবী এই দেবদেবীর নাম এবং কোন দেব কখন এসেছিলেন কখন তিনি চলে গেছেন এইগুলি কিন্তু কৌশলে শিশুদের মননে আহ শিক্ষার মাধ্যমে কিন্তু ঢুকিয়ে দেওয়া এই যে একটা ব্যাপার আমি বলি একটু

হিন্দু ধর্ম এইগুলো বেশি পাওয়া যায় মুসলিম ধর্ম মুসলমান ধর্ম কয়টাই বা পাওয়া যায় বই থেকে সব উঠায় দিয়ে এগুলা দিয়ে দিছে যার জন্য আমরা ইসলামের সম্পর্কে অনেকটা জানিও না অনেক হিন্দুরা আছে তো জানেই না

আর আর একটা বিষয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের ইতিহাসে যারা যারা আহ মুক্তিযুদ্ধে অবদান রেখেছিলেন যেমন আমরা আহ উসমানীর কথা জানি মেহেরুদ্দিন রহমান তিনি সাত নম্বর sector commander ছিলেন আরও যারা যারা ছিলেন আরকি তাদের অবদান কে আহ তারপরে যে ইয়ে ছিল আহ হাজী হাসানি ছিল তো উনিও যে স্বাধীনতার ওপরে তার যে মুখ্য ভুমিকা ছিল সেগুলিকে বেমালুম ভুলে গিয়ে শুধুমাত্র একজনের ওপরেই সমস্ত কিছু ন্যাস্ত করা হয়েছে বলা হচ্ছে যে তিনি সব কিছু অবদান রেখেছেন তিনি স্বাধীনতার সমাধি হয়েছিলেন এই যে একটা ব্যাপার শিক্ষা নিয়ে যে একটা রাজনীতি করা হচ্ছে

যুদ্ধ কখনো একা করে কখনো স্বাধীনতা আনতে সক্ষম হয়নি কারণ এক এক হইলে কখনোই হইলে কখনই কিছু সম্ভব না যখন জোট হইছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে করছে তখন দেশে আমরা স্বাধীনতা আনতে পারছি কিন্তু এখনকার সময়ে যে অধিকার আছে যার অধিকার আছে সে তার তার মানে ক ইয়ে তুলে ধরতে চায় আর যারা করছে বা করিনি বা যাই হোক কিন্তু তারা হচ্ছে তাদেরকে রাজা বিভিন্ন রকম উপাধি দিয়ে তাদেরকে অসম্মান করছে তাদের প্রাপ্যটুকুও তারা দিচ্ছেনা শুধু আমরা

কিভাবে ভাষণ করছিল কিভাবে দেশ স্বাধিন করছিল এইগুলাই আসে কিন্তু আমরা যে আরও আরও বুদ্ধিজীবীরা ছিল আরও ইয়েরা ছিল তাদের সম্পর্কে আমরা তেমন কিছু জানতেই পারিনা আর জানলেও দু একজনের নাম দেওয়া আছে হয় তাদের রাজাকার বানায়ে দেওয়া হইছে নাহলে কোনরকম কিছু একটু just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 আর যতটুকু বুদ্ধি বোধ আছে ততটুকু থেকেই বিবেচনা করি আসলে এইসব বিষয়ে হ্যাঁ আপনি অনেক সুন্দর একটা topic বলেছেন যে আসলে আহ আমাদের শিক্ষা ব্যবস্থায় আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে পুরোপুরি বদলে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধে এই শুধুমাত্র একজনই না আরও যে অনেকে আহ সম্মিলিত প্রয়াস ছিল সবার জে আহ সবার পরামর্শ এবং সবার আহ আপনার দক্ষতা সবার যে একটা আত্মত্যাগ এগুলির মাধ্যমেই কিন্তু আমরা আহ স্বাধীনতা পেয়েছি কিন্তু সেই স্বাধীনতা পুরো ইতিহাসকে আহ বদলে দিয়ে এককেন্দ্রিক করে এটাকে কিন্তু পাঠ্যসূচীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তো আশা করবো এই যে সঠিক ইতিহাস এটা মানুষ জানবে পড়বে বুঝবে আর শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আর একটা যে জিনিস আপনাকে আমি আহ share করতেছি সেটা হচ্ছে যে আহ আমরা দেখতে পাই যে শিক্ষা ব্যবস্থাপনায় এখন সবচেয়ে বড় যে সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে শিক্ষা প্রতিষ্ঠান গুলিতে আহ সন্ত্রাসী কর্মকাণ্ডকে এগিয়েছে আহ যারা রাজনীতি করছে তারা কিন্তু আহ একটি দলের হয়ে পড়াশোনা বাদ দিয়ে আহ সাধারণ ছাত্র ছাত্রীদেরকে হত্যা করছে আহ তাদের ওপর নির্যাতন করছে আহ তাদের সাথে Eve teasing করছে এমনকি তাদেরকে খুনও করে দেওয়া হচ্ছে আপনি হয়ত দেখবেন যে কিছুদিন আগেই আমরা দেখেছি মধ্যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে আফরা ফাহাদ নামে একজন মেধাবী শিক্ষার্থীকে কিন্তু

এই যে একটা ব্যাপার যে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে এখনো কিন্তু আহ ছেলে মেয়েরা পড়তে না গিয়ে ওখানে কিন্তু রাজনীতি করছে এই যে রাজনীতি করার কারণে শিক্ষা প্রতিষ্ঠান গুলো ধ্বংসের দিকে যাচ্ছে এসব প্রশ্নে আপনার যারা এই যে পড়তে এসে অনেক সময় অনেক কেউ রাজনীতি করতে চায় কেউ মন থেকে করে কেউ ~ মনের অনিচ্ছায় করে কারণ যার ক্ষমতা আছে সে হচ্ছে তার কথা না সুনলে তার কথা না মানলে সে দূর থেকে পড়তেছে তার অনেক বিপদের মুখে পড়তে হয় যার জন্য সে না চাইতেও অনেকে রাজনীতিতে জড়ায়ে যাইতে হয় আর এটা হচ্ছে সব থেকে খারাপ দিক আর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 নষ্ট করে ফেলে পড়াশোনা তো হয়ই না এই রাজনীতি এই মারামারি এই মিছিল এইগুলো করতে করতে পড়াশোনা তারপর হচ্ছে মা বাবার আশা পূরণ সব কিছু নষ্ট করে ফেলে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 অন্যায়ের পথে চলে আসছে বা ভুল পথে প্রচালিত হচ্ছে

আহ ভীষণ অচল অবস্থা সেটা হচ্ছে যে বর্তমান শিক্ষা ব্যবস্থায় আহ কারিগরি শিক্ষা থেকে কিন্তু আহ এটার সাথে সম্পৃক্ত করা হয়নি যার ফলশ্রুতি দেখা যায় যে প্রতি বছর কিন্তু স্নাতক এবং স্নাতকোত্তর সম্পূর্ণ অনেক ছেলে মেয়ে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চ শিক্ষিত হয়ে বের হচ্ছে কিন্তু তারা কিন্তু আহ চাকরির বাজারে গিয়ে তারা কিন্তু চাকরি পাচ্ছেনা আহ দেখা যাচ্ছে লক্ষ লক্ষ লোক যে প্রতি বছর শিক্ষিত হচ্ছে কিন্তু শিক্ষার অনুপাতে কিন্তু কাজ পাচ্ছে না এই যে একটা ব্যাপার যে শিক্ষা ব্যবস্থা এর আপনার কি মনে হয়না যে এই শিক্ষা ব্যবস্থা টাকে আরও আধুনিকরন যদি করা হয় সেটাকে digitalize করা হয় যদি computer শিক্ষাকে বাধ্যতামুলক করা হয় আর english শিক্ষা কে বাধ্যতামূলক করা হয় তাহলে হয়ত আমাদের এই অচল অবস্থা থাকবেনা হ্যাঁ আমার তাই মনে হয় কারণ এগুলো যত বাড়বে যত এগুলোর ওপর নজরদারি করা হবে ততই হচ্ছে শিক্ষা ব্যবস্থা অনেক ভালো হবে আর শিক্ষা ব্যবস্থা যখন ভালো হয়ে যাবে সব কিছু যখন ইয়ে হয়ে যাবে তখন চাকরির ক্ষেত্রেও সমান ভাবেই বিচার করা হবে কিন্তু এখন তো সেগুলো করা হয়না যার টাকা আছে সে চাকরি পাচ্ছে হোক সে বড় education বা হচ্ছে গিয়ে অশিক্ষিত অনেকেই আছে যে ভালো ভালো degree নিয়ে চাকরি করতে পারতেছে না ঘুরে বেরাচ্ছে বেকার বেকারত্ব দেশে বাড়ছে কিন্তু এগুলো কেন হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না হয়তোবা বা আমাদের হচ্ছে গিয়ে

ঠিক আছে বৃষ্টি আপনার সাথে কথা বলে আমি অনেক কিছু জানতে পারলাম আশা করি পরবর্তী কোনও session এ আপনার সাথে আরো বিষয়ে আলাপ হবে আজকের আহ ভালো থাকেন আর এখানেই সমাপ্ত

Hello কি করছিস রে? এই যে বসে আছি কি করবো বল? হমম খবর তো নাই একদিন তো তুই আহ আগে থেকে ফোন করতে পারিস না? আর বলিসনা। পয়সা টয়সা নাই বন্ধুরে কি বলবো recharge ফ্রীচার্জ মারতে পারিনা। আহ ও তা সে তা আর বাড়িতে আর কোনো phone নাই? বাড়িতে phone আছে একখান ছোট বাবার কিন্তু ওই phone তো মানে কি বলব তোর মানে battery problem হয়ে গেছে নিয়ে মানে তোর এখুনি charge দেখাচ্ছে একশো percent নিয়ে গেছিলো তারপর দেখছি zero হয়ে গেছে lock লেগে গেছে । ও তাহলে ঠিক আছে হ্যাঁ তো এখন তো পড়াশোনা করছিস না কি করিস না? না রে, তুই আর আমি সেই ওই college ছাড়ার পর থেকে আর তো আমি উম আহ পড়ার দিকে আর যায়নি তো নিয়ে এখন তুই কি করছিস? এখন আমি কি করব এই তো এই দিকে এখন তোর ধর কাজ করছি রাজ্মিস্তিরি কেন রাজমিস্ত্রি কেন তুই যে পড়াশোনায় তো বেশ ভালই ছিলিস । আরে পড়াশোনায় ভালো ছিলাম সে তো আমি ধর সে তো বেশ ঘর থেকে হচ্ছিল না না ঘরে চাপ ছিল আলাদা বুঝতেই তো পারছিস, বিয়ে টিয়ে ছিলো, বোনের বিয়ে দিলাম। এদিকে তোর এই করলাম নিয়ে ধর অতটা চাপ পরে গেছিলো নিয়ে আর পড়াশোনা হয়নি, নিয়ে এদিকে কাজে লেগে গেসলাম ও তা বেশ আহ কোনো problem নেই।

ও ভালোই হয়~ হয় তো এখন শুনেছি online app এ এতই ধর প্রচুর ভালো best apps ধর বেশ লাভ হয় শুনেছি হ্যাঁ, দেখ আহ তুই আর আমি যখন college ছাড়ি তখন আহ তুই ও ভালোই পড়ায় ছিলিস আমিও ছিলাম তো আমি আহ কি জানিস তো আমার আহ পরিবারের কোনও কারণে আমি যাই হোক আহ সেটা এখন বলা যাবে না আহ তো সেটার জন্য আমি পড়াশুনা ছেড়ে দিয়েছিলাম কিন্তু আমার জিদটা এখনও যায়নি যে আমি কিছু একটা করব এই জিদটা আমার যায়নি বুঝলি তো সেই জন্য আমি কি করেছিলাম আহ যে আহ একটা ওখানটা একটা দাদা আছে তো ও online এ কাজ করত তো আমি জানিস ওর কাছে তোর এক বছর মানে training নিয়েছি ও মানে তাহলে তুই তাহলে মোটামুটি তাহলে সব কাজই জানিস নাকি? মোটামোটি বলতে গেলে online এর আহ প্রায়ই কাজই জানি ধর

উম তো আমি আমি কি ভেবেছি জানিস্, আহ আমি ভেবেছি যে আহ আমাদের গ্রামে তো আর কোনও online এ মানে নেই তো আমি ভাবছি আমাদের গ্রামে আহ একটা উম আহ যে এই আমাদের ফাঁকা জায়গাটা আছে আহ গ্রামের middle এ তো তো আমি ভাবছি ওখানে একটা মানে আঁধার card এ মানে আঁধার card বলে না তোর যেকোন card সংশোধন বা মানে তৈরী করার জন্য এখানে আহ মানে ধর একটা online দোকান খুলবো হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তো বেশ ভালোই তো হয় তাহলে আমুও ধর ওইদিক থেকে তোর সাথে যোগদান দিতাম তাহলে আমি ধর শিখতাম আর কি যতটুকু পারতাম হ্যাঁ। ওটার জন্যই তোকে phone করা যে আহ আমি তো আর আহ একাই তো আর ওটা হবে না কারণ দেখ আহ আমি যেহেতু online এ যদি কাজ করি একটু ধর আহ computer না হয় আহ আমি টা ওটা আমি সামলিয়ে নেবো কিন্তু কাগজ পত্রীর ক্ষেত্রে তো আমাকে তো একজন দরকার তাই না? হ্যাঁ ওটা তো ওই আহ মানে আরে online এর কাজ তোর একালার কাজও না ধর একা আর কতটুকু করবি বল?

হ্যাঁ তাহলে আমু ধর এই দিকে তাহলে তোর সঙ্গে তাহলে online এর কাজে ধর লেগে যাবো তো আমারও ধর এইটা শেখাও হওয়া হয়ে যাবে কিন্তু আমার time লাগবে খানিকটু অতটাও senior না হ্যাঁ উম time তো সব কিছুতেই লাগে তাই না মানে একটা কিছু শিখতে গেলে তো time লাগবেই হ্যাঁ ওটা তো অবশ্যই ছোট থেকে বড় হয় সে সবাই জানে উম তো আমি ভেবেছি যে এখানটায় মানে আহ তোর উম আহ দোকানটা যদি খুলি তো উম মানে দোকানটার নাম কি দেবো জানিস? হ্যাঁ তো কি নাম থুবি মনে করেছিস? আমি নামটায় মানে সে রকম নাম থবনা আমি ওই আহ শুধু এটা লিখে দেব যে আহ এখানে আহ online এর আহ যাবতীয় কাজ করা হয় ও মানে তাও তুই কি কি কাজ করবি বলবিস আমাকে খানিক? দেখ কি কি কাজ বলতে গেলে ধর আহ আহ আমি আহ বেশির ভাগ এখন যেটা হচ্ছে আধার card তোর প্যান card ration card এগুলো হচ্ছে তো আমি ভাবছি যে এগুলোই করবো বেশির ভাগ করে আঁধার card টা

আর যা সব ভুল মানে করা আছে update এই দুবার তিনবার update এলো update এও মানে অতটা কেউ ঠিক করতে পারেনি বুঝলি, যদি এখন করে যদি online র দোকানটা খুলিস তুই তো এখন তো তোর ভালোই তাহলে চলবে বুঝলি হ্যাঁ তো আহ আঁধার card টা আহ করতে গেলে তোর উহ ঝামেলা আছে এখন online র দোকানের উম আহ যেমন ধর তোর link কি না যে আমরা যেই link টাতে মানে কাজ করবো সেটা আমাকে আহ একজনের কাছ থেকে এ নেবো কিন্তু সেটা দেখছি আমি কথা বলে নিয়েছি সেটা আমাকে দিয়ে দেবে বলেছে

ওহ হ্যাঁ তা তো বটেই পুরো তোমাকে দোকানটা মেরামত করতে হবে পুরো কোন জায়গায় কি থুবি সব মানে সাজাতে হবে তো আবার তোর ধর ধাপের ওপর ধাপ computer এর লেগে জায়গা বানাতে হবে তোর সব কি করতে হবে তোর আবার table লাগবে chair লাগবে মানে কত কি লাগবে বলতো? হম তারপরে আবার জানিস তো আঁধার card এ কি কি লাগে? তোর আঁধার card card এ biometric এর জন্য তোর fingerprints লাগবে এবার দেখ fingerprints নেওয়ার জন্য কিন্তু একটা machine থাকে তো ওই machine টা আমাকে আনতে হবে তারপরে তোর আহ চোখে যে retina scan করে সেই retina scanner টাকে আনতে হবে তারপরে আহ আরও কি কি লাগবে দেখ আঁধার card এর জন্য যে documents গুলো scan করে সেই scanner টাকে আনতে হবে বুঝতে পারছিস তো কত ঝামেলা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি আবার তোর এইদিকে তোর ধর আধার card এর জন্য ধর আবার তোর এতটা ধর computer এর জন্য ধর আরও কিছু যা যা লাগে সবই তো আনতে হবে মানে কিছু টাই বাদ দিলে হবে না না হ্যাঁ কিন্তু দেখ আহ scanner তো মানে scanner টা আমার আছে এখন যেহেতু আমি আগেও কাজটা করেছি তো Scanner টা আমার কাছে আছে আর আহ machine বলতে গেলে মানে CPU আমার একটা laptop আছে আহ যেটা চলে যাবে

আর এখন কি করছি জানিস আমি? এখন আমার যে একটা আহ পুরোনো দোকান ছিল না online র?

এখন ওখানে আঁধার card আমি ঠিক করছি

না এটা করিনি বলতে গেলে এটা ধর আর আহ এক সপ্তাহর মতো সময় লাগবে ঠিক করতে এখন যেহেতু পুরোনোটাই সে জন্য এখন করছি তা বেশ ভালোই ইয়ে হয় আচ্ছা সেই জন্যই তোকে phone করা তুই কি মানে কি বলছি আর কি বুঝতে পারছিস?

হ্যাঁ তো বলছি যদি তোর গ্রামে আহ যদি উম শুধু তোর গ্রামে নয় মানে আশেপাশের গ্রামগুলো তে মানে তুই একটু যদি প্রচার করে দিস যে আহ যে মানে online র মাধ্যমে মানে আঁধার card এর আহ যে সমস্ত ভুলভ্রান্তি বা সংশোধন বা আর মানে নতুন করে তৈরী করুন আহ এরকম উম আহ যদি কাজ কর~ করাতে চান তাহলে আমার দোকানে পাঠিয়ে দিতে বলছিলাম হ্যাঁ ওটা ওটা তো আমি করে দেব ঠিক আছে প্রচার তো ধর আমি করে দেব আমার এই গ্রামে, বা কিংবা পাশের গ্রামে তার পাশের গ্রামে ওই প্রচার আমি করে দেব ঠিক আছে মানে আঁধার card যে নতুন বা সংশোধন করবার জন্য মানে বাকি ধর ভুল বা ভুল সংশোধন করার জন্য মানে যাই কিছু ধর ভুল আছে সব ঠিক করার জন্য মানে বলে দেব তোর দোকানটার নাম বলে দেব আর কোথায় যেতে হবে সেটা ও বলে দিবো আর কখন করে খোলা থাকবে সেটাও বলে দিবো বুঝলি? হম আহ আচ্ছা তুই আঁধার card করেছিস তো? না না আমি আঁধার card করেছি বলতে ধর না না আমি এখন করিই নি কিছুই এই খ্যাপা এখনো আঁধার card করিসনি? আহ কেন যে তাহলে আঁধার card যদি নাই করিস তাহলে এতদিন তাহলে তুই কি করছিলিস আরে আমি এত দিন কি করছিলাম বলতে তো কি বলবো মানে ঐদিকে পুরো প্রচুর চাপ ছিল মানে এইদিক ঐদিক করতে করতে হয়নি আর যখন আঁধার card হচ্ছিল তখন আমি ছিলাম না বুঝলি একটু বাইরে গিয়েছিলাম খাটতে রাজমিস্ত্রি ওহ আর তোর পুরোনো আঁধার card টা কি হলো? পুরোনোটা ওইটা আছে ও update update হয়েছিল তখন তো update এর সময় update দিতে পারিনি আমি তার জন্য ধর আমার ইয়ে হয়ে গেছে নিয়ে আবার বলেছে যে update টা আসবে তখন নতুন করে করে নেবো তা তুই যখন এইদিকে খুলছিস তা তোর কাছেই করে নেবো বেশি ভালো হবেনা? একদম একদম আমি এটাই বলতে যাচ্ছিলাম দেখ মানে আহ মানে তোর নতুন করার থেকে না নতুন করলে খরচা এখন বেশি আহ আর update এর জন্য ও তো ওই যে বললাম না তোদের এখন আশেপাশে এখানটা online র দোকান নেই সেই জন্য দেখ তোদেরকে কত অপেক্ষা করতে হচ্ছে যে online এ যখন update এর time আবার আসবে তখন করবি তো সেই জন্য আমি দোকানটা এখানটায় খোলা যে তুই তুই বলে কি মানে আর ও অন্য কেউ যদি থাকে তো অবশ্যই আমার এখানটায় মানে দেখা করতে বল কারণ আহ আঁধার card এর জন্য এখন অনেক সমস্যা হচ্ছে তুই যে এবার